দ্বিচক্রি যানের মধ্যে স্কুটি একটি-

তাই খোলা বাজারে যে সমস্ত কাঁচা সবজি পাওয়া যায় যেমন ধনেপাতা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ।

এটি একটি রেল স্টেশন পুরুলিয়া--

অনুষ্ঠান বাড়িতে ব্লেজার পরে গেলে আরো খুব সুন্দর লাগে দেখতে।

আপনার হেডফোন রয়েছে-এ বিভিন্ন ধরনের জিনিস এই--

পুরুলিয়া পৌরসভা এবং জেলা পরিষদের একটি ক্যাম্পাস রয়েছে। পুরুলিয়া স পৌরসভা--